এখানে তিনজন দাঁড়িয়ে আছে। দুটো মেয়ে ছেলে মাছ বিকার জন্য প্রস্তুত।

তাছারা উম ওরা কোনো খেলা ধুলায় যাবে হয়ত সেইভাবেই দেখাছে।

দুজন ক্যামেরা করছে। পন্ডিত মশাই বসে আছে সাইড -এ।

এটা একটা লজ । এ লজ -এর মধ্য বহুতগুলো লোক আছে উপরে ফ্যান ঘুরছে। প্লাস বেঞ্চ লাগানো আছে ওখানে বসে আছে কিছুগুলা লোক।